যেটা খুব সুন্দর এবং মনোরম ।

যেখানেও একাধিক হাতি রয়েছে।

এইটি একটি খামার ঘর খামার ঘরে পাঁচটি গরু রয়েছে।

বসার জায়গা এবং পাশে অনেক গাছ রয়েছে ।

এটি একটি সুইমিং পুল । সুইমিং পুলটা খুব সুন্দর ।

জায়গাটা বেশ সুন্দর লাগছে। পাশেই গাছ রয়েছে।

এইটি একটি নতুন বিল্ডিং তৈরি হচ্ছে।

শোরুম টা তিন তালা । লাইটিং দিয়ে ঘেরা নিচের তলায় রয়েছে--

তার মধ্যে রয়েছে চুড়িদার।

ফটো তুলছে তাদের মুখে খুব হাসি ।

ডালের মধ্যে একটি পাখি বসে আছে ।

তার মধ্যে রয়েছে ইস স্কুটি ।